রুম -টা খুব ভালো তো খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে। কয়েকটি মানুষ দাঁড়িয়ে আছে কথা বলছে ওদের ড্রেস -গুলো খুব সুন্দর তো। খুব ভালো লাগছে দেখতে। কয়েকটি বেঞ্চ --

উম- রাস্তাটা না খুব সুন্দর তো রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আশপাশের পরিবেশটা খুব ভালো লাগে।